দূরে অনেক লোকজন কেয়ে দেখা যাচ্ছে এবং অনেক জলের বোতল ও দেখা যাচ্ছে অনেক রকমের মাছ ও দেখা যাচ্ছে।

দূরে অনেক লোকজনকে বসে থাকতে দেখা যাচ্ছে এবং অনেক গাছ দেখা যাচ--

দুটি হলুদ রঙের জাহাজ দেখা যাচ্ছে এবং একটি মহিলাকে আসতে দেখা যাচ্ছে-এ।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার পাশে অনেক সুন্দর ঘাস দেখা যাচ্ছে অনেক গাছ দেখা যাচ্ছে এবং--